এই ছবিতে আমরা একটি কমপ্লেক্স -এর দালান দেখতে পাচ্ছি।

এবং ছবিটি দিনেরবেলা তোলা হয়েছে।

এটি একটি সুন্দর বিল্ডিং হবে বলে মনে হচ্ছে।

তার পাশে একটি আনাজ এর ব্যাগ দেখা যাচ্ছে-এ।

এবং তার আশেপাশে অনেক ভক্তদের দেখতে পাওয়া যাচ্ছে।

বিল্ডিং -টির বাইরে একটি সাইন বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে ।

উম্ম এবং সেই জিমে অনেক ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে।

তেলুন বা লেডিস বিউটি পার্লার ।

এবং তার বিপরীত দিকে একটি টিনের চালওয়ালা > খালি জায়গা দেখা যাচ্ছে ।

''বিয়েবাড়িটির প্রবেশপথটি সুন্দর ফুল এবং পর্দা দিয়ে''''সাজানো রয়েছে।''

পাশের একটি মাঠ দেখতে পাওয়া যাচ্ছে ।

এবং তার নিচে একটি বালিশ এবং একটি টেবিল রাখা আছে।

এবং তার ওপর অনেক ঘাস এবং কচুরিপানা ফুলে রয়েছে ফুটে রয়েছে দেখা যাচ্ছে।

এছাড়াও পাহাড় একটি পাহাড় এর নিচে টুরিস্ট রুম দেখে দেখা দেখতে পাওয়া যাচ্ছে।

পাহাড়ের নিচে প্রচুর খালি জমি। এবং ছোটো ছোটো গ্রাম দেখা যাচ্ছে।